একটি বাড়ি আছে যার সামনে একটি সচেতন লোক দাঁড়িয়ে আছে। যিনি সমস্ত রকমের জামা কাপড় পড়ে আছে।

এটি একটি গির্জার মধ্যে অনুষ্ঠান হচ্ছে । যেখানে একটি লোক কিছু বক্তব্য রাখছে।

মন্দিরটির সামনে টিতে অনেকগুলি জিনিস দিয়ে সাজানো আছে এবং এর সামনে একটি বড়ো দরজা আছে।